ইট রয়েছে এবং উপরে দুটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। একটি ইলো ছেলে--

''এবং বাইরে দুটি চেয়ার রয়েছে'''' সামনে বড় করে সাইন বোর্ডে লেখা আছে এডিফিস আর নার্সিং হোম এন্ড ডায়ানস --''

এই ছবিটি একটি আ সিনারি একটি আহ প্রাকৃতিক দৃশ্যের ছবি যেখানে দূরে দূরে গা--

আসে পাশে বাড়ি আর তার সামনে মধ্যেখানে একটি বিল ছোট বিল্ডিং এর মতো রয়েছে যেখানে অনেক সাইন বোর্ড রয়েছে।

এবং নানা রকম মশলাপাতি রয়েছে ফরচুন সয়াবিন দেখা যাচ্ছে।

আহ স্টেজ এর ওপরে অনেক চেয়ার রাখা রয়েছে। লাল রঙের ওই চেয়ার টিতে--

এবং সারি করে কেও কিছু বাইক আর আ স্কুটি রাখা রয়েছে সা--

যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু রেস্টোরেন্ট বলে ওয়েলকাম লেখা রয়েছে নীচে--

ব্যাঙ্ক লিমিটেড গঙ্গারামপুর ব্রাঞ্চ বলে।

এবং ওই ওপর দিয়ে একটি ব্রিজ গাছে।

ও একটি লোক দাঁড়িয়ে রয়েছে ও একটি লোক ফোন - এ কথা বলছে। একটি লোক ও সব--

পালা গাছ পত্র রয়েছে। চার পাঁচটি ছটি নৌকা রয়েছে--

এই ছবিটি একটি অনুষ্ঠান এর ছবি যেখানে অনুষ্ঠানটিকে--

বাচ্ছাটি ফোন নিয়ে আঃ খেলছে সামনে সাইন বোর্ড এ--

নিচে এবং সারি সারি সামনে আ সাদা রঙের সোফা রাখা রয়েছে এবং পিছনে সব গোল্ডেন রঙের--

এই ছবিটি একটি স্টেজ এর ছবি। যেখানে স্টেজ টিতে--

এই ছবিটি একটি স্যালন এর ছবি সামনে--

চৌরঙ্গী রোড বলে লেখা রয়েছে দক্ষিণ দিনাজপুর। এখানে সকল প্রকার ছেলে মেয়েদের রেডি মেড --